ফার্স্ট পার্ট পয়েন্ট এর মতো এখানে বিভিন্ন ধরনের গ্রসারি -র জিনিস পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের কৌটো থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ইস আ চিপস বিভিন্ন সস বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়।